এর লম্বা হলুদ পা স্পষ্ট দেখা যাচ্ছে।

দুজন লোক ব্যাক নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে।

একজন শ্রমিক ইট দিয়ে দেওয়াল গাঁথছে।

দোকানের উপরে ভিভো ব্র্যান্ড এর নাম দেখা যাচ্ছে।

তারা স্কুলের করিডোরে দাঁড়িয়ে আছে।

একজন সিস্টার তাদের সাথে কথা বলছে।

একজন ব্যক্তি মহিলাকে ই রিক্সার চাবি দিচ্ছেন।

নদীতে গাছপালার প্রতিচ্ছবি দেখা যা --

আকাশ পরিষ্কার এবং নীল রঙের দেখাচ্ছে।

তারা সবাই মেঝেতে স্প্লিট করার চেষ্টা করছে।